প্রোটিনস এবং ম্যাক্রোমোলিকিউলস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব প্রোটিন দাতা ব্যাংক থেকে প্রোটিন লোড করা
পিডিবি ডাটাবেস থেকে pdb ফাইল ডাউনলোড করা
বিভিন্ন ফরম্যাটে প্রোটিনের সেকেন্ডারী কাঠামো প্রদর্শন করা
হাইড্রোজেন এবং ডাইসালফাইড বন্ধন লক্ষনীয় করা
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডো থেকে মৌলিক অপারেশন সম্পর্কে জানতে হবে
না হলে নিম্নলিখিত লিঙ্ক থেকে প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1204 জেএমএল সংস্করণ 1222 জাভা সংস্করণ 7 এবং মোজিলা ফায়ারফক্স ব্রাউজার 220 ব্যবহার করছি
বড় জৈব অণুর গাঠনিক বিশ্লেষণ প্রোটিনস এবং ম্যাক্রোমোলিকিউলস নিউক্লিক এসিডস ডিএনএ এবং আরএনএ ক্রিস্টাল স্ট্রাকচার্স এবং পলিমার্স
এখানে আমি একটি নতুন জেএমএল উইন্ডো খুলেছি
জৈব অণুর 3ডি কাঠামো ডাটাবেস থেকে সরাসরি ডাউনলোড করা যেতে পারে
এটি করতে ফাইল মেনুতে গিয়ে গেট পিডিবি তে টিপুন
ইনপুট ডায়ালগ বাক্স পর্দায় খোলে
আমাদের ইনপুট বাক্সে নির্দিষ্ট প্রোটিনের জন্য চার অক্ষরের পিডিবি কোড লিখতে হবে
এই কোড প্রোটিন দাতা ব্যাংক ওয়েবসাইটে পাওয়া যাবে
এটি হল প্রোটিন দাতা ব্যাংক এর ওয়েব পেজ
এতে জৈব অণু সম্পর্কে তথ্য রয়েছে যেমন প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড
এখন পিডিবি ওয়েবসাইট থেকে প্যানক্রিয়েটিক এনজাইম ইনসুলিন এর পিডিবি কোড খোঁজার চেষ্টা করি
সার্চ বারে প্রোটিনের নাম লিখুন হুমান ইনসুলিন
কীবোর্ডের Enter কী টিপুন
প্রদর্শিত ওয়েব পেজে নীচে স্ক্রোল করুন
পিডিবি কোডের সাথে পরিচিত হুমান ইনসুলিন এর কাঠামোর তালিকা পর্দায় প্রদর্শিত হয়
এখন হুমান ইনসুলিন এর সাথে 4এক্স1 কোড নির্বাচন করুন
প্রোটিন নামের উপর টিপুন
কাঠামোর সকল বিবরণের সাথে একটি উইন্ডো খোলে
এখানে প্রাইমারি সাইটেশন মলিকিউলার ডেসক্রিপশন এবং স্ট্রাকচার ভ্যালিডেশন উপলব্ধ
আমরা pdb ফাইল হিসাবে প্রোটিনের কাঠামো সংরক্ষণ করে তা জেএমএল এ 3ডি মোডে দেখতে পারি
এখন পৃষ্ঠায় উপরের ডান দিকের কোণায় অবস্থিত ডাউনলোড ফাইলস লিঙ্কে টিপুন
ড্রপ ডাউন মেনু থেকে পিডিবি ফাইল বিকল্প নির্বাচন করুন
পর্দায় একটি ডায়লগ বাক্স খোলে
সেভ ফাইল নির্বাচন করুন
এখন ওক বোতামে টিপুন
প্রোটিনের কাঠামো ডাউনলোডসহ ফোল্ডারে 4ex1pdbগজ হিসাবে সংরক্ষিত হবে
একইভাবে আপনি বিভিন্ন প্রোটিনের প্রয়োজনীয় pdb ফাইল ডাউনলোড করে তা পৃথক ফাইলে সংরক্ষণ করতে পারেন
এখন জেএমএল উইন্ডোতে ইনসুলিলের 3ডি কাঠামো দেখুন
ইন্টারনেট থাকলে জেএমএল প্যানেলে প্রোটিনের কাঠামো ডাউনলোড করতে পারেন
টেক্সট বাক্সে চার অক্ষরের পিডিবি কোড 4এক্স1 লিখুন এবং ওক বোতামে টিপুন
আপনি ইন্টারনেটের সাথে যুক্ত থাকলে টুল বারে ওপেন a ফাইল আইকনে টিপুন
প্যানেলে একটি ডায়লগ বাক্স খোলে
4ex1pdbগজ ফাইলের স্থানে যান অর্থাৎ ডাউনলোডসহ ফোল্ডারে
ডাউনলোডসহ ফোল্ডার নির্বাচন করে ওপেন বোতামে টিপুন
4ex1pdbগজ ফাইল নির্বাচন করে ওপেন বোতামে টিপুন
পর্দায় ইনসুলিনের 3ডি কাঠামো খোলে
প্যানেলে প্রোটিনের ডিফল্ট ডিসপ্লে হল বল এন্ড স্টিক
প্যানেলে হাইড্রোজেন পরমাণু ছাড়া প্রোটিন মডেল খোলে
হাইড্রোজেন পরমাণুর সাথে মডেল প্রদর্শন করতে মডেল কিট মেনু খুলুন
স্ক্রোল করে এড হাইড্রোজেন্স এ গিয়ে এটিতে টিপুন
এখন প্রোটিন মডেল প্যানেলে হাইড্রোজেন পরমাণু সহ খোলে
প্রোটিনের কাঠামোতে জলের অণুও দেখায়
জলের অণু বাদ দিতে নিম্ন পদক্ষেপ অনুসরণ করুন
প্রথমে পপ আপ মেনু খুলে সিলেক্ট এ যান
সাব মেনু থেকে হেতেরও নির্বাচন করে এএলএল ওয়াটার বিকল্পে টিপুন
আবার পপ আপ মেনু খুলে স্টাইল এ যান এবং সিপিকে স্পেসফিল বিকল্পে টিপুন
এটি সকল জলের অনু সিপিকে স্পেসফিল ডিসপ্লে তে রূপান্তর করবে
আবার পপ আপ মেনু খুলে স্টাইল এ স্ক্রোল করে এটমস এ যান এবং অফ বিকল্পে টিপুন
এখন প্যানেলে জলের অণু ছাড়া ইনসুলিনের কাঠামো রয়েছে
এরপর বিভিন্ন ফরম্যাটে প্রোটিনের সেকেন্ডারী কাঠামো প্রদর্শন করা শিখি
পপ আপ মেনু খুলে সিলেক্ট বিকল্পে যান
প্রোটিন এ স্ক্রোল করে এএলএল বিকল্পে টিপুন
আবার পপ আপ মেনু খুলে স্টাইল এ স্ক্রোল করে সেমে এ যান
একটি সাব মেনু খোলে যেখানে বিকল্পগুলি হল সিপিকে স্পেসফিল বল এন্ড স্টিক স্টিকস উয়ারফ্রেমে কার্টুন ট্রেস ইত্যাদি
সাব মেনু থেকে কার্টুন বিকল্পে টিপুন
এটি প্রোটিনের সেকেন্ডারী কাঠামো প্রদর্শন করে যেমন হেলিসেস র্যান্ডম কয়েলস স্ট্রান্ডস শীটস ইত্যাদি
আরো ডিসপ্লে বিকল্পের জন্য পপ আপ মেনু খুলে স্টাইল এ স্ক্রোল করে স্ট্রাকচার্স এ যান
এখন প্রোটিনের সেকেন্ডারী কাঠামো প্রদর্শন করার আরো কয়েকটি বিকল্প দেখি
উদাহরণস্বরূপ স্ট্রান্ডস বিকল্পে টিপুন
প্রোটিন এখন প্যানেলে স্ট্রান্ডস রূপে প্রদর্শিত হয়েছে
ডিসপ্লের রঙ পরিবর্তন করতে পপ আপ মেনু খুলুন
কলর এ স্ক্রোল করে এটমস নির্বাচন করে ব্লু বিকল্পে টিপুন
প্যানেলের রঙে পরিবর্তন লক্ষ্য করুন
পপ আপ মেনু নির্বাচন করুন স্টাইল এ গিয়ে সেমে নির্বাচন করে তারপর বল এন্ড স্টিক বিকল্পে টিপুন
আমরা মডেলে হাইড্রোজেন এবং ডাই সালফাইড বন্ধন ও লক্ষনীয় করতে পারি
হাইড্রোজেন বন্ধন প্রদর্শন করতে পপ আপ মেনু খুলুন এবং নীচে স্টাইল এ স্ক্রোল করে হাইড্রোজেন বন্ডস বিকল্পে যান
এখানে মেনুতে হাইড্রোজেন বন্ধনের নিম্ন বৈশিষ্ট্য রয়েছে ক্যালকুলেট সেট হাইড্রোজেন বন্ডস সাইড চেইন
সেট হাইড্রোজেন বন্ডস আইএন থে ব্যাকবোন
এবং এছাড়াও বন্ধনের বেধ পরিবর্তন করার বিকল্প রয়েছে
মডেলে হাইড্রোজেন বন্ধন দেখাতে ক্যালকুলেট বিকল্পে টিপুন
হাইড্রোজেন বন্ধন সাদা এবং লাল দীর্ঘ ড্যাশ হিসাবে প্রদর্শিত হয়েছে
হাইড্রোজেন বন্ধনের বেধ বদলাতে পপ আপ মেনু থেকে 010 A বিকল্পে টিপুন
এখন প্যানেলে ঘন হাইড্রোজেন বন্ধন দেখি
আমরা হাইড্রোজেন বন্ধনের রঙ ও বদলাতে পারি
পপ আপ মেনু থেকে নীচে কলর এ স্ক্রোল করে হাইড্রোজেন বন্ডস এ গিয়ে ওরেঞ্জ বিকল্পে টিপুন
সকল হাইড্রোজেন বন্ধন কমলা রঙে রয়েছে
ডাইসালফাইড বন্ধন এবং সালফার পরমাণু হলুদ রঙে দেখানো হয়েছে
ডাইসালফাইড বন্ধন পরিবর্তন করতে পপ মেনুতে ডিসালফাইড বন্ডস বিকল্পে খুলুন
আপনার পছন্দমত বিকল্পে টিপুন যেমন আকার রঙ ইত্যাদি
একইভাবে বিভিন্ন এনজাইমের pdb ফাইল খুলে তাদের 3ডি কাঠামো দেখুন
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি প্রোটিন দাতা ব্যাংক থেকে প্রোটিনের কাঠামো লোড করা
ডাটাবেস থেকে pdb ফাইল ডাউনলোড করা
পিডিবি কোড ব্যবহার করে ইনসুলিনের 3ডি কাঠামো দেখা
জলের অণু ছাড়া প্রোটিনের কাঠামো দেখা
বিভিন্ন ফরম্যাটে সেকেন্ডারী কাঠামো দেখা হাইড্রোজেন এবং ডাইসালফাইড বন্ধন লক্ষনীয় করা
এখন পিডিবি ডাটাবেস থেকে হিউম্যান হিমোগ্লোবিলের pdb ফাইল ডাউনলোড করুন
কার্টুন ডিসপ্লেতে সেকেন্ডারী কাঠামো দেখান
প্রোটিনের পরফাইরিন পরফিরিন ইউনিট লক্ষনীয় করুন
পিডিবি কোডের জন্য নিম্ন লিঙ্কে যান
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspoken tutorialorgWhat is a Spoken টিউটোরিয়াল এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ